বাম পাশের ভবনের একটি সাইনবোর্ড লাগানো আছে যেখানে লেখা আছে জয়লক্ষ্মী নার্সিংহোম যা ইঙ্গিত দেয় এটি কোন নার্সিংহোম ।

উপরে একটি তারের মতো ঝুলছে কয়েকটি।

ভিতরে গ্যালারি -তে বিভিন্ন পোশাকের স্তূপ দেখা যাচ্ছে যা বিভিন্ন রঙের।

ছবিটি দিনের বেলার তোলা ছবি হবে।

তার মধ্যে একটি ভবনে সাইনবোড নীল রঙের আছে সাইনবোডে লেখা আছে --

এছাড়াও সামনে কিছু দেবদারুর গাছ লক্ষ করা যাচ্ছে।

দুজন ব্যক্তি দাঁড়িয়ে টেবিলে কিছু করছেন এছাড়াও--

একটি টেবিলে বসে একজন খাবার খাচ্ছেন।

ছবিটিতে একটি দোকান লক্ষ করা যাচ্ছে।